আপনার হয়ে trading করে দেবে । এবং আপনারা জ্নারা, কিছু কিছু ক্ষেত্রে বেশি পরিমাণে invest করতে পারলে, ভালো একটা amount পাওয়া সম্ভব কিন্তু আপনার কাছে কম টাকা থাকার কারণে আপনি কোন কোন জায়গায় minimum investment টুকুও করতে পারেন না ।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 আপনাদের জন্য এই কাজটি করে দিচ্ছে আপনি যদি এখানে আপনার সামর্থ্য অনুযায়ী invest করেন তারা আপনার investment এর টাকাটি বিভিন্ন ভালো ভালো coin এ invest করবে এবং সেখান থেকে আপনাকে ভালো মানের একটা income করে দিবে এবং বিনিময়ে তারা ten percent profit কেটে রাখবে এবং তাদের আরো কিছু profitable plan আছে আপনি যে পরিমাণে টাকা invest করবেন আপনি যদি তিন মাসের মধ্যে সেখান থেকে কোন টাকা-পয়সা না তোলেন তাহলে আপনাকে fifty percent profit দেবে এবং আপনি যদি পাঁচ মাসের মধ্যে কোন টাকা না তোলেন তাহলে আপনাকে hundred percent profit দেবে ধরুন এক লক্ষ টাকা খালি ইনভেস্ট করলেন এবং পাঁচ মাস পরে যদি আপনার টাকাটা withdraw করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকা এই পাঁচ মাসের মধ্যে আপনার টাকাটি তারা বিভিন্ন জায়গায় invest করবে এবং সেখান থেকে তারা দুই লক্ষ তিন লক্ষ যত টাকা পারে income করে নেবে এবং আপনাকে এই hundred percent ই দেবে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 ICO investment আমরা ICO সম্পর্কে মোটামুটি সবাই জানি । যখন pto currency তে কোন একটা coin launch হয়, তখন এই ICO টা করা হয় । ICO এর full meaning হচ্ছে Initial Coin Offering । আমরা সবাই জানি যখন কোন একটা coin market এ আসে তখন তার দাম খুবি কম থাকে পরে আস্তে আস্তে এর দাম বেরে যায়। দুই হাজার দশ সালে bitcoin যখন প্রথম market এ আসে তখন এর value ছিল point zero zero zero eight cent এবং বর্তমানে এই একেকটা bitcoin এর মূল্য প্রায় বিশ হাজার dollar এর উপরে। তার মানে আপনি যদি তখন এক টাকা

বা কোন coin টা বেশি profitable বা কোনটার দাম future এ বেড়ে যেতে পারে, এই ধরনের কোন knowledge আপনার নাও থাকতে পারে কিন্তু কিছু কিছু company বা কিছু কিছু expert আছে যারা এই সম্পর্কে জানে। এরকম একটি company ই হোল The Trust ICO ICOinvestment আপনি চাইলে এদের মাধ্যমে আপনি investment করতে পারেন। এরা আপনার টাকাটি সঠিক সময়ে বিভিন্ন ICO তে invest করবে এবং ভাল একটা amount আপনাকে derive করে দিবে। Hidden Coin Investment Plan । এটা খুবই secret একটা investment plan এবং এই বিষয় টি অনেকেই জানে না এবং আমি আপনাদের request করব, আপনারাও কাউকে জানাবেন না । কারণ এখান থেকে অনেক টাকা return পাওয়া সম্ভব ।۔ তিনটা বড় বড় জায়ান্ট company র নাম বলি আপনারা অবশ্যই চেনেন একটা হচ্ছে NASA একটা হচ্ছে Space X একটা হচ্ছে Google আপনারা কি জানেন যে এই তিনটে company খুব সিগ্রহি তাদের Coin launch করতেসে । এই ধরণের বড় বড় company যদি coin market এ তাদের নিজেদের coin launch করে তাহলে এর গ্রহণ যোগ্যতা কি পরিমাণে হবে এবং এর দাম কি পরিমাণে বাড়বে আপনারা অবশ্যই বুঝতে পারতেসেন ।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 খুবই কম টাকায় এই মুহূর্তে এই coin টি কিনে রাখতে পারেন । যখন এই কইন গুলো আইচ হয়ে মারকেতে চলে আসবে, তখন এর ভালু, আক হাজার এর বেশি বেড়ে জেতে পারে। পাঁচ হাজার টাকার কইন কিনে রাখতে পারেন । যখন এটা মার্কেট এ ফ্লুশ হবে, আপনি পঞ্চাশ লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবেন । কিন্তু কথা হচ্ছে, আপনি এই কইন গুলো কিনবেন কিভাবে বা আপনি কন জায়গা থেকেই বা এই কয়েন গুলো কিনবেন? এই জন্য আপনার একটি ত্রান্সপরত সোর্স দরকার। হয়তোবা খুজতে খুজতে পেয়ে যাবেন যে কেও আপনাকে এই কইন টি কিনে দিবে । যদি আপনি কোন ভাবে সোর্স টি পেয়ে যান তাহলে সেখান থেকে যদি আপনি ছাপ দশ হাজার, পঞ্চাশ হাজার টাকার কইন কিনে রাখতে পারেন তাহলে এক দুই তিন বছরের মধ্যে কোটিপতি হয়ে যাওয়া কোন ব্যাপারই না । আপনি যদি একটু google এ খোঁজাখুঁজি করেন বা youtube এ খোঁজাখুঁজি করেন বা আপনার আশেপাশের লোকজনদের মাঝে খোঁজাখুঁজি করেন তাহলে এইরকম অনেক app এর সন্ধান পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনি প্রচুর পরিমাণে টাকা পয়সা income করতে পারবেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনি যেখান থেকে প্রচুর পরিমাণে earning করতেছেন বা প্রচুর পরিমাণে profit নিচ্ছেন সেখানে আপনি কি কাজটা করতেছেন? আপনি যে একটা কাজ করে সেখান থেকে earn করতেছেন আপনার কাজটা কতটুকু value create করতেসে যে আপনি এখান থেকে এতো পরিমাণে earning করবেন যে বিষয়টা আমরা কখনোই চিন্তা করি না। আমাদের নজর থাকে শুধুমাত্র earning এর দিকে বা profit এর দিকে, এইজন্যই

আসলেই আপনার নামে একটি গাছ লাগানো হচ্ছে। এখানে আপনি যা কিছু দেখতে পারতেছে, app এর মাঝে শুধুমাত্র animation দেখতে পারতেছেন। আচ্ছা ধরুন যদি সত্যি একটি গাছ আপনার নামে লাগানো হয়, কি guarantee আছে যে এই কাজটি আপনার। পাঁচ হাজার টাকার একটি গাছ লাগিয়ে সেখান থেকে যদি পাঁচ লক্ষ টাকার profit নেয়া যায় তাহলে কি দরকার আছে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিবে? এই ধরনের company এর কাছেই পাঁচ হাজার কোটি টাকার উপরে আছে । কোনো প্রয়োজন নেই আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার । সাথে সাথে আপনি আরো মানুষকে এখানে join করাচ্ছেন তাদের কাছ থেকেও পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা নিচ্ছেন এবং হচ্ছে তিন বছর বা পাঁচ বছর আপনি এখান থেকে বড় একটা return পাবেন কিন্তু তিন বছর বা পাঁচ বছরের মধ্যে এ ধরনের company গুলো billion billion dollar নিয়ে market থেকে out হয়ে যাবে আর আপনি প্রতারিত হচ্ছেন এবং সাথে সাথে আপনি যতজনকে এখানে join করিয়েছেন তারাও প্রতারিত হচ্ছে। দুই number এ yaskash Yascash learning and earning এর যে project টি আপনারা দেখলেন এখানে আপনারা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 প্রতারনার ফাদ, এখানে কাজ বলতে কিছুই করা হয় না । আপনি যেই টাকা দিয়ে এখানে join করতেসেন সেই টাকাটি ভাগ ভাগ করে আপনাকে প্রতি মাসে দিচ্ছে। কেমন আছো ভালো সুব্রত তোমার কি অবস্থা

আমার পড়াশোনা সারাদিন তো Facebook এ চলেই যায় তুমি তো ভালোই পড়াশোনা করছো তো । আরে না আমারও একই অবস্থা সামান্য কিচুক্ষণ পড়ি আর বাকি সময় Internet এ চলে যায়।

সবসময় এত সমালোচনা করো কেন Internet এর মাধ্যমে তো এখন পৃথিবীর দূরদূরান্তে আমরা চলে যাচ্ছি যেতে পারছি পৃথিবীর সবথেকে দূরে থাকা। মানুষের সাথে আমরা মুহুর্তের মধ্যে যোগাযোগ করতে পারছি। ফলে একে ওপরের খবর নিতে পারছি। Internet এর জন্য আজকে মানুষের মধ্যে নৈতিক মূল্য বোর্ধে আবক্ষ হয়ে যাচ্ছে কৃষক দেড় মধ্যে খারাপ প্রভাব পড়ছে এটাকে কে তুমি কি বলবে এর ওপর ব্যাক্তি গত তত্ত্ব সংরক্ষণ গোপনতা বাড়ছে।

বর্তমানে লক্ষ লক্ষ বেকার Internet এর কল্যানে freelancing করে জীবিকা নিরবহন করে কিন্তু তোমাকে বুজিয়ে লাভ কি তুমি তো বুজবে না এসব। আচ্ছা প্রথম দিকে আমি যখন Facebook ব্যবহার করতাম তখন আমার কখন যে সকাল হয়ে যেত টের পেতাম না। আমি এখন তাও Facebook থেকে তো একটা ব্যাবহার করি না শুধু Whatapp এবং তোমার কিছু কিছু যখন তোমার Site থাকে সেগুলো Use করি যেহেতু তুমি একজন নতুন Facebook ব্যাবহারকারি সুতরং Facebook ব্যাবহার সম্পর্কে তোমার এখন থেকেই সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। Facebook এর সাথে শতসহস্র সুবিধার মধ্যে গুরুত্ব পূর্ণ হল দেশ বিদেশের এর সকল প্রকার শিক্ষক ও গবেষণের যাবতীয় তত্ত্ব সহজ ভাবে জানা একে ওপরের সাথে যোগাযোগ স্থাপন করা। Facebook এর মাধ্যমে ভারত এ বসে বিভিন্ন দেশ বিদেশ সমস্ত বিশ্ব বিদ্যালয় School college সমস্ত প্রতিষ্টান এ যোগাযোগ করা যাই এবং অনেক কিছু তথ্য ওখান থেকে জানা যাই। Facebook একটা বিশাল Social networking system য়ার বিচরণ বিশ্বের হাজার হাজার শহরের কোটি কোটি লোকের ব্যাক্তি গত Computer বা Mobile phone এর সঙ্গে যোগাযোগ ব্যাবস্তা গড়ে তুলছে। Facebook ঠিকি বলেছো। তবে Facebook ব্যাবহারের ক্ষেত্রে সাবধান ও সচেতনতা হতে হবে যেন Facebook তোমার সমস্যার কারণ না হয়। আজ তোমার সাথে কথা বলে ভালোই হল। আরো কিছু বিষয় এ তোমার ধারণা থাকা প্রয়োজন Facebook এর মাধ্যমে কিছু অসাধু ব্যবস ব্যবহারকারি বা ভোক্তা মিথ্যা তথ্যা প্রদান প্রদান করছে। জুয়ো জুয়ো খেলার মতো নম্নতর কাজ করছে এর থেকে সাবধান থাকা উচিত। আমি মনে করি Facebook ব্যাবহারে সব চেয়ে বেশি প্রয়োজন সময় সচেতন আমি এই কয়েক দিনে বুঝতে পেরেছি সময় কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। সাবধান Facebook আশোকটি যেন না ঘটে এর ফলে যথেষ্ট মেধার অপচয় ঘটে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে। অংকে মেধাবী শিক্ষাত্রীর জীবন নষ্ট হয়ে গাছে মতাত্রিকতো Facebook ব্যবহার এর ফলে সময় ও সাস্থ দুই অমূল্য সম্পদ। হ্যাঁ ঠিকই বলেছো তোমার সাথে না কথা বললে এগুলো জানলে জানতে পারলাম পারতাম না যে কোথায় কিভাবে অমরা সময় নষ্ট নষ্ট করছি বা কিভাবে আমরা আর আহ Internet মাধ্যম তুলে ধরছি।

আরো আহ অনেককিছু জানার রয়েছে। এই Internet এর মাধ্যমে অনেক Information রয়েছে এর মধ্যে যাই হোক Internet কে আমরা সবাই কাজে লাগাতে হবে ভালো ভালো কাজের জন্য সেটা কে ব্যাবহার করতে হ্যাঁ ঠিক এ বলেছো আর নাহলে এখন তো বিভিন্ন সংস্থা বলো বিভিন্ন School college বা বিভিন্ন Mock Test বলো পরীক্ষা বলো সবই তো Online পরীক্ষা মাধ্যমে চলছে তাই না সেটা একদিক দিয়ে সুবিদ হল আমরা বাড়ি থাকেও আহ পরীক্ষা গুলো দিতে পারছি যদি কোন বাইরে Problem থেকে থাকে যেমন লোকডাউন সময় আমরা তো School এর বাইরে মানে School যেতে পারিনি এই সময় আমরা আহ Internet এর মাধ্যমে Exam দিতে হয়েছে। হ্যাঁ অনেকটা সুবিধা হয়েছে কারণ সবার পক্ষে ওই সময় বাড়ি বাইরে বেড়ানো টা ঠিক না Mask পরে তারপর Plus Sanitizer হাতে নিয়ে চল চলতে হতো plus গাড়ি অভিভাবকদের নিয়েও ওখানে যাওয়া সম্ভব হত না অনেকটা সুবিধা হয়েছে তাই না। হম সব দিক থেকে মোটামুটি ভালোই সুবিধা হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো এখন তাও কি তাও তোমরা আহ বিভিন্ন Company school college সমস্ত কাজ কর্ম এখন Online এর মার্ধমেই হয় যে আমরা যেটাকে work from home বলি ওভাবেই চলছে।

হ্যাঁ ঠিকই বলেছো এর জন্য আমরা অনেক সময় ও পাচ্ছি কাজ করার জন্য Office এ আমাদের যাওয়ার প্রয়োজন হয়না। বাড়ি বসে কাজ করে নিচ্ছি একই সময় কাজ করছি। ভালোই চলছে। হম এ COVID আহ অনেকের আবার অনেকরকম অসুবিধা হয়েছিল মানুষিক দুশ্চিন্তা বেড়েছিল তো দেখ Internet টা ভালোই মনে হচ্ছে

হ্যাঁ ঠিকই বলেছো কেননা ওই Lockdown এর সময় যদি Internet না থাকতো অনেক জন মানুষের কাজ তা চলে যেত কিন্তু Internet এর জন্য অনেকজন এ কাজ করছে Work from home এর মাধ্যমে যার ফলে আজকে কর্মক্ষেত্র অনেক দৃঢ় হয়েছে। উম করোনা সময় অনেক সময় বাড়িতে বসে থাকতে হয়েছে খবর দেখলে ভয় হত কখন কি ঘটছে আর বাইরে যা পরিস্থিতি ছিল ওই সময় এ। খুবই চিন্তার বিষয় ছিল সেই সময়। হ্যাঁ ঠিকই বলেছো।

বিভিন্ন। আহ সংস্থায় কাজ কর্ম বা তোমার Mock Test exam সবকিছু online এর মধ্যেই করছি। উম পরিযায়ী শ্রমিকদের অবস্থা আহ ওই সময় করোনা সময় একটু খারাপ ছিল বাড়ি আস্তে পারবে কিনা কে জানে কিন্তু Government তাও একটু Try করেছে Help করেছে। হ্যাঁ ঠিকই বলেছো। এই সময় সরকার দেড় কটু সাহায্য করাই দরকার। সাহায্য যদি না করে তাহলে কি হরে হবে। সরকার তো অনেক সাহায্যে করেছে সেটা আমরা নিজে মাধ্যমে দেখলাম কেননা আমাদের Online Internet এর মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি শুনতে পাচ্ছি Internet যদি না থাক এত কিছু আমরা দেখতে পেতাম না তারজন্য আমাদের টেলিভিশনের আহ সাহায্যে নিতে হতো যেহেতু এখন internet চলে এসেছে সেই জন্য আমরা Phone বলো Computer বলো Laptop বলো সবকিছু এর মধ্যে আমরা। জানতে পারছি Youtube বা Facebook বলো Whatsapp বলো সবের মাধ্যমে। হম আবার করোনা সময় একদিক ভালো হয়েছিল যে Facebook এর মাধ্যমে যার কোনো Problem হতো Inform করে দিয়ে হতো যে হম আমের এই Problem হচ্ছে কেউ যদি সাহায্য করতে পারো তাহলে এগিয়ে আসো। তাতে সুবিধাই হয়েছে Facebook এ সত্যি বলেছো এটা ঠিকই কথা। কেননা Internet যদি না থাকতো তাহলে আজকে আমরা পুরো অচল হয়ে যেতাম। যাই হোক করোনা তো পার হয়ে গেল এখন Internet এর সুবিধা সবাই মোটামুটি জানলো ব্যাবহার করতে পারছে এখন প্রায় সব বাড়ি ঘরে কম বেশি সবাই Broadband connection নিয়েছে। অনেকটা ভালোই হল। হ্যাঁ এখন কম বেশি অনেক সাহায্য করেছে school college বিভিন্ন ছাত্র ছাত্রী দেড় টাকা সাহায্য করে Online এর মাধ্যমে mocktest শুরু করে দিয়েছে ওরা অনেক টাকা সাহায্য করেছে বিভিন্ন। school ছাত্রীরা এখন সবাই Smart phone use করছে যাই মাধ্যমে বাড়িতে বসে পড়াশুনা করছে কেন না Lockdown এর সময় তো বাড়ি বাড়ি বসে পড়তে হত। যেহাটু আমরা খুব ছোট বাচ্চাদের তো school পাঠাতে পাঠানো সম্ভব হত না। Goverment এ তো আবার ভালো করেছে Banking system গুলো সব Online করে দিয়েছে এখন বাড়ি বসে phone থেকে Online system এর মাধ্যমে Banking

হ্যাঁ একদম ঠিক কথা সুন্দর হচ্ছে তোমার সাথে কথা বলে ভালোই লাগল আর জানতে পারতাম না কেমন কি ভাবে চলছো তোমার সাথে কথা বলছি সেটাও Internet এর মাধ্যমেই কথা বলছি। হ্যাঁ এখন সবাই দূরদূরান্ততে থাকলে Internet এর মাধ্যমে কথা বলতে পারছি। হ্যাঁ সেটা তো একদম সত্যি কথা Internet ছাড়া আমরা সত্যি খুব অচল এর কোনো বিকল্প হয়না। যাই হোক Internet এই যা আহ মানে খারাপ জিনিস গুলো। রয়েছে সেই গুলো থেকে দূরে থাকতে হবে জেন খারাপ গুলো না আলোচনা করি ভালো যা রয়েছে সে গুলোই যেন কাজে ব্যবহার করি। হ্যাঁ সেটা তো একদম ঠিক কথা কারণ আমরা সব সবসময়ই ভালো ভালোটাই নেবো খারাপটা চাইবো না নেওয়ার জন্য। যাই বলো এখন বাড়ি অবস্থা কি কেমন আছো। ভালো আছি তোমরা কেমন আছো।

ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো। ঠিকআছে ভালো থেকো। চলো ধন্যবাদ। share বাজারে প্রবেশ করার আগে অনেক গুলা প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় যে কোন broker এর কাছে account খোলাবো brokers কিরকম charge করে আচ্ছা একটা share buy কি করে করতে হয় sell কি করে করতে হয়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 কি করে আপনার টাকা transfer করতে পারবেন A to Z full solution এই video টা তাই পাবেন কিন্তু share বাজারে কাজ করতে গেলে আপনাকে denied account খোলাতে হবে এটা mandotory bank এ টাকা রাখতে গেলে bank account খোলাই তো সেরকম হবে আহ share বাজারে কাজ করতে গেলে আপনাকে denied account খোলাতেই হবে কোনো একটা broker এর under এ এর কোন broker এর under এ খোলাবো ইটা খুব বড় একটা প্রশ্ন দেখুন দু ধরণের broker হয় একটা হলো full time broker একটা হলো discount broker full time broker যারা হয় তারা broker দের একটু বেশি এ চার্জ করে আর ধরুন কিছু features extra features দেয় আপনাকে যেরকম call করে কোন share টা buy করবো কোন share টা sell করবো এরকম recomendations আপনাকে দেয়

আর দ্বিতীয়ত যে কোনো particular stock এর research report discount broker provide করে না কিন্তু আমার মনে হয় এইটা একটা না কেননা আজকের সময়ে internet এতো

আহ full time broker অবশ্য full time broker এর কিছু advantage আছে disadvantage আছে সেরকম discount broker এর ও কিছু advantage আছে disadvantage আছে কিন্তু নতুন যারা তারা discount broker এর কাছে আহ account খোলাতে পারেন তো এটা কিন্তু একটা discount broker আগে এরা full time broker ছিল এখন এদের full time plus discount দুইটাই broker হিসেবে এরা কাজ করে তো যদি আপনি এই video টার first comment এ যে link দেয়া আছে সে link এর মাধ্যমে account open করেন তাহলে আপনি discount broker এর কাছে account open করবেন সেখানে আপনার broker rate অনেক কম লাগবে তো make sure করুন যে এই video টার first comment এ আহ click করে আপনি আহ আপনার যে আহ account সেটা open করে নিতে পারবেন আর একদম free তে account open হবে কোনো অসুবিধা নেই একটা টাকাও লাগবে না দশ থেকে পনেরো minute এর মধ্যে আপনার account open হয়ে যাবে চারটে document লাগবে হাতে রাখবেন

আর যদি আপনার আধাঁর card এর সাথে mobile number link থাকে তাহলে খুবই easy easy দশ থেকে পনেরো minute এর মধ্যে আপনার account open হয়ে যাবে আর আপনার আহ mail ID তে বা যে number টা তে use করবেন সেই number এর whatsapp এ আপনাকে

আপনি কিভাবে একটা share buy করতে পারেন sell করতে পারেন পুরো details টা আমি আহ discuss করবো আচ্ছা বিষয়টা বলে রাখি যে আপনি যদি link থেকে account open করান যে link টা আপনি এই video টার description এ পেয়ে যাবেন বা এই video টার first comment check করবেন first comment এ আমি সেই link টা দিয়ে রাখবো সেই link এ click করে যদি আপনি account open করান তাহলে সেক্ষেত্রে আহ আপনি আমাদের client হবেন সেক্ষেত্রে আপনি আহ আমাদের দিক থেকে কিছু benefit পাবেন obviously আপনার account free তে open হয়ে যাবে plus আপনি আমাদের client ও হতে পারবেন তো যদি আপনি এই benefit টা নিতে চান তাহলে এই video টার description এ বা এই video টার first comment এ যে link আছে সেই link এর মাধ্যমে account open করবেন তো এরপর আপনাকে দেখাই যে account open করানোর পর যে কিভাবে একটা share আপনি buy করতে পারবেন বা sell করতে পারবেন so চলুন দেখে নেওয়া যাক তো আমি আমার account এ login করেছি আপনি এখানে আমার নাম এবং ID দেখতে পাচ্ছেন প্রথমে যেটা কাজ হবে আমাদের সেটা হলো fund add করতে হবে fund add করার জন্য এ নিচে যে option টা দেখতে পাচ্ছি আমরা fund এর এখানে আমরা click করবো তারপর add fund এ আমরা click করবো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 তো আমি এখানে এক হাজার টাকা add করতে চাই এটা আমি phone pay google pay upay বা net banking যেকোনো মাধ্যমে এই এক হাজার টাকা আমি add করতে আহ পারি এই account এ কিন্তু মনে রাখতে হবে যে আমি আহ খোলার সময় যে bank এর account এর details আমি ভরেছিলাম বা যে bank এর সাথে link করিয়েছিলাম সেই bank থেকেই কিন্তু এই টাকাটা আপনাকে add করতে হবে যদি আপনি অন্য কোনো bank এর account add করতে চান তাহলে সেক্ষেত্রে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 তাহলে এক হাজার টাকা add করে নিলাম আর সঙ্গে সঙ্গে আমাদের di~direct করে দিলে angel baking আসছে আপনি এখানে আমরা আহ fund টাও দেখতে পাবেন আবারো দেখুন আপনি এখানে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন যে আমার add হয়ে গেছে এবার এই এক হাজার টাকার use করে আমি share buy sell করবো যেটা আপনাকে এবার আমি দেখতে চলেছি তো প্রথমে এইবার আমাদেরকে worklist এ click করতে হবে আহ এখানে আপনি যে share টা কিনতে চাইছেন সেই share টা search করতে হবে এখানে যে add stock বলে option আছে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 দেখুন এখানে অনেকগুলা option চলে এসছে একটা হলো cash market এ একটা হলো future market এ একটা হলো option market এ তো আপনি কোন market এ কিনতে চাইতেছেন ধরুন আপনি এই stock টা cash market এই কিনতে চাইতেছেন long time এর জন্য invest করছেন তো আপনি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

add হয়ে গেছে এবার এ bharti airtel লেখাটার উপর আমরা click করবো দেখুন দুটো option দেখতে পারছি আমরা এখানে একটা হলো buy আর একটা হলো sell তো এবারে আমরা যদি buy করতে চাই তাহলে কি করবো buy option এ click করবো

fingerprint success হয়ে গেছে fingerprint দিলাম দিয়ে login হলো আবার আমি bharti airtel এই লেখাটার উপর click করবো দেখুন এখানে buy এবং sell দুটি option রয়েছে যেটা দেখলাম আমরা এখানে buy এ ক্লিক করবো এখানে চাইছে quantity এবারে কতগুলো quantity আপনি কিনতে চাইছেন আমি আপনাকে এটা demo হিসেবে দেখাচ্ছি যার জন্যে আমি এখানে একটাই লিখছি একটা quantity আমি কিনতে চাইছি price এই price টা আপনি দেখুন এখানে limit দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন limit তো limit মানে হলো আপনি নিজের ইচ্ছা মতো price এখানে বসাতে পারেন যে price এ আপনি কিনতে চাইছেন তো সেই price টা আপনি এখানে দিয়ে দিবেন যে যে price এ আপনি কিনতে চাইছেন যদি আপনি market এ যে price টা চলছে সেই price এ কিনতে চান তাহলে এখানে market এ click করবেন দেখুন এখানে price টা উড়ে গেলো মানে market এ যে প্রাইস চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন market এ পাঁচশ আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা চলছে এই price ই কিন্তু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

দেখুন order placed হয়ে গেছে আপনি এখানে order দিতে দেখতে পাচ্ছেন pending order এ pending order এ দেখতে পাচ্ছেন যে আমার একটা quantity একটা quantity রয়েছে একটা quantity delivery তে মানে cash on এ buy করেছি order price পাঁচশ নব্বই আর market রয়েছে কত পাঁচশ আটানব্বই এ পাঁচশ নব্বই এ আসলেই এটা execute হয়ে যাবে তখন আমি position এ দেখতে পাবো ঠিকাছে তখন আমি এইযে

so এটা আমি যদি cancel করতে চাই বা modify করতে চাই তাহলে এর উপর এ click করে আমি এখানে cancel বা modify দুটোই করতে পারবো তো আমি এখানে cancel করে দেব yes করে দিলাম দেখুন cancel হয়ে গেছে pending অর্ডার এ দেখুন আপনি আর কিচ্ছু দেখতে পাবেন না তো আবারো আমি আমার watchlist এ ফিরে যাই সেখানে bharti airtel share টা তে আবারো ক্লিক করি এখানে buy option এ click করি buy option এ click করার পর আমরা এখানে একটা quantity দিয়ে দেব এখানে limit এর পরিবর্তে আমরা market choose করবো তো এবার product type এ আমরা যদি চলে আসি তাহলে এখানে তিনটা option দেখতে পাচ্ছি delivery entier day margin এটা দিয়ে delivery option এ ক্লিক করেন তার মানে তার মানে আপনি এই stock টা কে দুই তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য বা এক মাসের জন্য hold করতে চান বা long term এর জন্য হোল্ড করতে চান যদি entire day তে click করেন তাহলে আজকেই কিন্তু এই stock টা square up হয়ে যাবে মানে আজকের দিনে আপনি buy করছেন আর আজকের দিনেই আপনাকে sell করতে হবে মানে আজকের দিনে যা ঘটার ঘটবে এটা আপনি hold করে রাখতে পারবেন না তো এখানে যদি আমরা কয়েকদিনের জন্য buy করতে চাই stock টা কে তাহলে আমরা delivery তে click করবো এখানে quantity দিয়ে দেব এক আমরা market price এই যখন কিনতে চাইছি তাহলে market এ আমি আহ click করে রাখলাম এখানে এ buy এ click করলাম confirm buy এ click করলাম দেখুন order execute হয়ে যাবে order placed হয়ে গেছে দেখুন এখানে position আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই stock টা চলে আসছে ঠিকাছে আর এখানে আপনি profit আর loss দেখতে পাবেন যে total gain কত হচ্ছে total loss কত হচ্ছে যদি এটা red এ দেখায় তার মানে loss এ যাচ্ছে যদি psoitive এ দেখায় মানে এইযে নীল color দেখায় তাহলে আপনার gain হচ্ছে ঠিকাছে খুবই easy এখানে আপনি average price এ দেখতে পারছেন যে কত টাকা আপনি কিনেছেন কতটা quantity কিনেছেন gain কত হচ্ছে আর কত price চলছে এটায় okay so i think this is clear এবারে যদি আপনি কিছুদিন পর হয়তো ভালো profit পেয়ে যাচ্ছেন এই stock টা থেকে বেরিয়ে আসতে চান বা stock টা কে sell করতে চান তাহলে কি করবেন তাহলে simple এই position এ আসবেন এখানে আবার click করবেন bharti airtel এর উপর দেখুন এখানে দুটো option আছে একটা হলো exit একটা হলো buy more তো exit option এ click করে আপনি এই stock টা থেকে বেরিয়ে আসতে পারেন আর buy more এ click করলে আপনি আরো টাকা invest করতে পারেন এই stock টার সাথে ঠিকাছে তো আমি ধরুন এখানে exit option এ click করবো exit option এ click করলে আমি এখানে আহ limit দিয়ে দিতে পারবো যে কোন প্রাইস এ আমি exit নিতে চাই এখানে quantity one যেটা আমি একটাই কিনেছি সেটার জন্য এখানে one quantity দেখাচ্ছে আপনি এখানে ধরুন করে দিলেন যে আমি এটা আহ ছশো দশ টাকায় exit নিতে চাই যখন এ টা ছশো দশ চলে আসবে তখন autometic আপনার সেল হয়ে যাবে এখানে exit এ যদি click করেন তাহলে এটা pending এ থাকবে এখন কেননা এটা এখন পাঁচশ নিরানব্বই টাকা চলছে ছশো দশে যখন যাবে তখন এটা auto sell হয়ে যাবে আর যদি আপনি চান market hour এই এটাকে আহ sell করতে তাহলে এখানে market এ click করবেন market তখন যে price টা চলছে সেই price এ আপনার exit হয়ে যাবে

click করবো bharti airtel এর উপর দেখুন exit এর নিচে লেখা আছে stop loss আর buy more এর নিচে লেখা আছে convert ঠিকাছে তো আমরা stop loss এখানে দিয়ে দিতে পারবো এখানে stop loss এ click করবো দেখুন এখানে quantity দিলাম একটা একটাই quantity কেনা আছে একটাই দিলাম এখানে trigger price এ আপনি যে price এ triggered আহ হতে চাই stop loss টা সেই price টা দিয়ে দিবেন তো ধরুন আপনি আহ পাঁচশ নিরানব্বই টাকায় কিনেছেন আর আপনি আহ stop loss লাগালেন পাঁচশ আশি পাঁচশ আশি তে আসলেই যেন এই stock টা বিক্রি হয়ে যায় আর এখানে যে price রয়েছে এই price এ আমরা sell পাঁচশ আশি দিয়ে দেব price এ আমরা sell পাঁচশ আশি দিয়ে দেব ঠিকাছে দেখুন তারপরে confirm sell করলে কিন্তু এটা confirm হয়ে যাবে order placed হয়ে গেছে ঠিকাছে তো এখানে pending order এ দেখা যাচ্ছে যে আমরা একটা quantity sell করতে চাইছি কত টাকায় পাঁচশ আশি টাকায় ঠিকাছে তো আমরা কিনে রেখেছি কত টাকায় দেখুন এখানে position এ দেখতে পাবেন আমরা কিনে রেখেছি কত টাকায় আমরা কিনে রেখেছি পাঁচশ আটানব্বই টাকা পঁচানব্বই পয়সায় ঠিকাছে আর আমাদের এখানে pending order এ রয়েছে পাঁচশ আশি টাকায় sell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 বা modify করতে পারেন যদি আপনি চান যে আরেকটু উপরে stop loss টা লাগাই এখানে modify option এ click করে আপনি এখানে একশো আশির পরিবর্তে এখানে ধরুন একশো পঞ্চাশ ই করে দিলেন এখানেও একশো পঞ্চাশ ই করে দিলেন আর sell option এ click করলেন এখানে confirm sell করলেন bas order close হয়ে গেলো ঠিকাছে দেখুন এখানে ঠিকাছে দেখুন এখানে পাঁচশ পঁচাশি টাকা হয়ে গেছে যেটা আগে ছিল পাঁচশ আশি টাকা তো এরকম ভাবে আপনি stop loss টা কে ধীরে ধীরে ধীরে ধীরে উপরেও করতে পারেন আপনি নিজের মতো adjust করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যদি আপনি চান যে bharti airtel এর chart দেখবেন যে chart pattern কি technical analysis করতে চান তাহলে সেটা আপনি এখানে easily করতে পারবেন এখানে watchlist এ click করবেন watchlist এ click করে আপনার প্রথমে watchlist এ select করা ছিল bharti airtel সেখানে click করবেন এখানে দেখুন তিনটে option রয়েছে একটা হলো option chain একটা হলো chart আরেকটা হলো stock details তিনটের মধ্যে যেকোনো একটা option এ click করতে পারেন যেরকম আপনার requirement হবে আপনি যদি আপনি যদি stock details সম্পর্কে জানতে চান তাহলে আমরা এখানে stock আহ details এ click করবো সেখানে আপনি stock সম্পর্কে আরো details এ জানতে পারবেন যদি আপনি chart দেখতে চান তাহলে আমরা middle এ এখানে chart option এ ক্লিক করবো hello হ্যাঁ বলো কি ব্যাপার সেই দিন কে phone করব বললে যে বলবো সব তা কি ব্যাপার phone ও করলে না কি ব্যাপার ব্যস্ত তেস্ত আছো না কি এখন আরে না না আমি একটু শরীর খারাপ ছিলো তো আর সেই দিন বাড়িতে একটু লোক এসছিলো সে দিন ভুলে গেছিলাম তোমাকে phone করতে বুঝলে ও হ্যাঁ আমি দেখলাম তুমি বললে যে phone করবো কি ব্যাপার আমি আবার ভেবে পাই না যে কিছু মানে কিছু তো হয়েছে নয় ব্যস্ত আছে কাজে টাজে হবে তার জন্য আমি দেখলাম আমি phone করে দেখি কি করছে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 হ্যাঁ বেশ ভালোই আছি তো তোমারা কেমন আছো এই আমরা সবাই মোটা মুটি আছি ও~ আর বাড়ির সব বুজিরা

হ্যাঁ খাওয়া দাওয়া করলে? হম খাওয়া দাওয়া করে তো বসলাম রে phon টা খুজেছিলাম তো তোর তোমার phon টা এলো হ্যাঁ,